এবং সেই ঘুঘুড়ির পাশে একটি ছোট পাহাড়ও আছে তার পাশে অনেক গুলো বড়ো বড়ো গাছ অনেক গুলো ছোট বড়ো গাছ দেখতে পাচ্ছি ।

আমি এই চিত্রটিতে দেখতে পাচ্ছি এটি একটি বিশাল বড়ো বিল্ডিংস এই বিল্ডিং এর পাশে একটি বোর্ড লাগানো গেট টি লাগানো আছে একটি বোর্ড লাগানো আছে একটি ইলেকট্রিক তার গেছে।

আমাদের রাজীব গান্ধীর একটি মার্কেট মমতা ব্যানার্জী ছবি উপরে একটি ল্যাম্প ও লাইট নীচে একটি রাস্তা দেখতে পাচ্ছি।